এবং বাইরে একটি বড় কাঁচেরগেট রয়েছে গেট এর মানুষ এবং কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে।

যার মধ্যে কয়েকটি গাড়ি দাঁড় করানো রয়েছে এবং বিমান বন্দরটির নীচে অনেক জায়গা রয়েছে।

এটি মন্ডপের ভেতরের দৃশ্য দেখান হয়েছে।

একটি বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে। তার দৃশ্য দেখানো হয়েছে।

কিছু দেখা যাচ্ছে না শুধু অল্প ফাঁকা দিয়ে অল্প আকাশকে দেখা যাচ্ছে।

এবং নিচে কিছুটা জায়গায় কার্পেট পাতা রয়েছে যার মধ্যে মানুষ বসে আছে।

এবং রাস্কাল রাস্তার মাঝখানে একজন লোক হেঁটে যাচ্ছে ।